এই ঘরটি আপনার খুব সুন্দর ভাবে পিঙ্ক -এ সাদাটে রং করা হয়েছে। ঘরটি বেশ বড় সরো বলে মনে হচ্ছে।

সামনে একটি খুবই সুন্দর একটি ঝর্ণা দেখতে পারছি। ঝর্ণাটি আপনার আ খুবই স্বচ্ছ জলটি এবং খুবই পরিষ্কার জলটি মনে হচ্ছে। আশেপাশে অনেক বড় বড় গাছও রয়েছে এবং ঝর্ণা টিকে --

আমার সামনে আমি একটি জিম দেখতে পাচ্ছিজিম টি খুবই বড়সড় এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রেখেছে।

আমার সামনে একটি বড় জলাশয় দেখতে পারছি। জলাশয়ের উপরের দিকে আপনার অনেক বড় বড় গাছও রয়েছে বলে মনে হচ্চে। এখানে অনেক কয়টি বোট জলে ভাসছে। এম এখানে যারা --

আমার সামনে আমি একটি মিল দেখতে পাচ্ছি মিল টি রাইস মিল রাজলক্ষী রাইসমিল । এখানের সামনে অনেক কটি লরিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এবং আরো অনেক মাছের দোকান আছে বলে মনে হচ্ছে। এখানে একজন মহিলা এবং একজন পুরুষ কে মাছ বিক্রি করতে দেখতে পাচ্ছি।

সময়টি আমার সকালের সময় বলে মনে হচ্ছে জায়গাটি বেশ জমজমাটি বলে মনে হ --

খুবই সুন্দর লাগছে খেতেও অনেক টেস্টি হবে বলে মনে হচ্ছে। এখানে প্লেট টি আপনার হোয়াইট কালার এর আছে বলে মনে হচ্ছে। এটি একটি কোনো হোটেল বলেও মনে হচ--

আমার সামনে আমি একটি খেলার মাঠ দেখতে পাচ্ছি। সময়টি সূর্যাস্তের সময় বলে মনে হচ্ছে এখানে সূর্যের আলোটি খুবই সুন্দর ভাবে--

মন্দিরের পাশাপাশি অনেক আগাছা গাছ ও জন্ম গ্রহণ করেছে এবং অনেক বড় বড় সবুজ গাছ ও আমি দেখতে পাচ্ছি।

সামনের রাস্তা টিও বেশ লম্বা এবং চওড়া বলে মনে হচ্ছে রাস্তার দুইপাশে খুবই সুন্দর ভাবে গাছ গুলোকে কাটিং করে সাজানো হয়েছে।